আমার একর ছোট্ট খাট্ট গাড়ি ভীষন ভাল লাগে।

আমি ওয়াটার পার্কে গিয়েছে বেশ ভালো লাগে ।আমি আর আমার দিদি আর ভাই গিয়েছি।

আমি কখনো যাইনি কিন্তু যাওয়ার ইচ্ছে আছে।